একটা জামা বাইরে উম- ঝুলিয়ে আছে দেখতে পাইতেছি দু চারটা জিন্স এর প্যান্ট ঝুলছে দেখতে পাইতেছি নারকেল গাছ দেখতে পাইতেছি নীচে নারকেল গাছ দেখতে পাইতেছি ওই দিকে একটা দু তোলা বাড়ি দেখতে পাইতেছি--

ওইদিকে অনেক দোল্লা দেখতে পাইতেছি। ওইদিকে অনেক ঘর দেখতে পায়তেছি। বসার সিট দেখতে পায়তেছি। হাতির দাঁত দেখতে পায়তেছি। আর --